চারিপাশে সোট বড় অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই জিনিসটি দেখতে গম্বুজের মতো দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বড় একটি ঘর রয়েছে।

সেই ঘরের মইধ্যে দুটি বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে।

উপর দিকে মনে হচ্চে গ্লাস লাগানো আসে।

আরও পাইপও দেখতে পাওয়া যাচ্ছে।

এই গরের মইদ্যে গ্লাস লাগানো আসে ।

সেই গরের বাহিরের দিকে কয়েকটি বাল্ব জ্বালানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

আরো গ্লাসও লাগানো আছে আরো দুইটি বালটিও দেখতে পাওয়া যাচ্ছে আরো একটি হলুদ রঙ্গের মগ দেখতে পাওয়া যাচ্ছে।

আরো সোট্ট বড়ো অনেকগুলো পাতর দেততে পাওয়া যাচ্চে ।

ও কয়েকটি পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে বিদ্যুতের তারও প্রবাহিত হয়েসে।

আরো বাল্ব জ্বলানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্চে।

পাশে সোট বড়ো অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

বিআরো সোট সোট ব্যেটারি দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরের নীচে একটি দুকান দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবিটির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় মাঠ রয়েসে।

সেই দোকানটির মধ্যে বক্স আছে।

এই গ্লাসের সামনে দুজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

আরো কী যেন্য ব্যায়াম করার জন্য বস্তু দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলোক মেশিনও দেখতে পাওয়া যাচ্ছে।

একটি দরজা খুলা অবস্থায় দেখতে পাওয়া যাচ্চে আরও একজোড়া স্যান্ডেল দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি কাপড়ের দোকান রয়েছে।

এই পাথরের চিপে দুইজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

সেই দোকানের ভিতরে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে সোটো বড় অনেকগুলো গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় নদী রয়েসে।

এর মইধ্যে একজন মানুষের হাতে একটি ব্যাগ রয়েসে।